সামনে বড় একটা রাস্তা দেহা যাচ্ছে।

অনেকগুলো বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে।

অনেকগুলো টিন দেখতে পারতাছি।

রাস্তার সাইট -এ বড় একটা ওয়াল দেখতে পারতেসি।

সাইটে সাদা রঙের কয়েকটি ডিম আসে।

কয়েকটি দোকানে পোস্টার লাগানো আসে।

এইখানে একটা পেট্রোল পাম্প দেখতে পারতেসি।

কয়েকটি বসার জন্য চেয়ার রয়েছে।

কালো রঙ্গের একটা গেট লক্ষ্য করা যাচ্ছে লোহার।

বাড়িটাতে একটা বড় পোস্টার রয়েসে।

অনেকগুলো গ্যাসের ট্যাংগুলো রয়েছে।

সাদা রঙ্গের কিছু লাইট জ্বলানো অবস্থায় আসে ।

এইখানে একটা দোকান দেখতে পারতাসি।

দোকানের সাইড -এ অনেকগুলো বেলুন ঝুলানো আসে।

বড় একটা রাস্তা রয়েছে।

অনেকগুলো মানুষ লক্ষ্য করা যাচ্ছে।

অনেকগুলো গাছ রয়েছে ছোট এবং বড়ো।

এখানে একটি দোকান দেখতে পারতেসি।

বড় একটা রাস্তা দেখতে পারতেসি-ই।

অনেকগুলো ছোট সবুজ রঙের ঘাস আছে।

একটি নদী দেখতে পাওয়া যাচ্ছে।

অনেকগুলো মানুষ নদীতে লক্ষ করা যাচ্ছে।

কালো রঙের একটা ঝুড়ি দেখা যাচ্ছে।

বাস গাড়ির সামনে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আসে।

এখানে একটা বড় বাহড়ি দেখতে পারতাছি।

পাঁচজন মানুষকে লক্ষ করা যাচ্ছে।

অনেকগুলো সবুজ রঙের কার্পেট আছে।

এখানে একটা বাইক -এর শোরুম দেখতে পারতেসি।

বড় একটা খেলার জন্য বাড়ি দেখতে পাওচ্ছি।

উপরে কয়েকটি সাদা রঙ্গের লাইট আছে।

পানিতে একটা লাইন -এর খুঁটি আসে এবং লাইন -এর খুঁটিতে কিছু তার লাগানো আসে।

একটা রাস্তা দেখতে পারতেসি।

রাস্তায় একটা গাড়ি লক্ষ করা যাচ্ছে।

লাল রঙ্গের একটা ঢাক রয়েসে।

কয়েকজন মানুষ বসে থাকতে লক্ষ করা যাচ্ছে।

দুইটি শোলার কাঠুন দেখা যাচ্ছে।

কয়েকটি বাইক লক্ষ্য করা যাচ্ছে।

একজন মানুষের কাসে হাতে কালো রংগের একটি হেলমেট রয়েসে।

নদীটাতে বড়ো একটা ব্রিজ রয়েছে।